এবং এ সাইড -এ একটি নীল রঙের বড়ো পাকা বাড়িও দেখা যাচ্ছে এর সাইড -এ অনেক গাড়ি ঘোড়াও দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

এই ঘরটিকে বা ব্যাংক -টিকে খুব সুন্দর সাজানো হয়ে আছে। ব্যাংক -টির ছাদে সাদা রঙের রং দেওয়া হয়ে আছে। পাখা ঝুলছে লাইট ঝুলছে ইত্যাদি।

এবং এর চারপাশে বড় বড় গাছ দেখা যাচ্ছে। এর আগের দিকে একড়ে বড় ঢালাই রাস্তাও দেখা যাচ্ছে। এবং এখানে একটি জাতীয় পতাকা দেখা যাচ্ছে যেটি খুব সুন্দর ভাবে ঝুলছে।

এবং সেলুন -এ দেখা যাচ্ছে এর কাজ দিয়ে ঘেরা রয়েছে এখানে অনেক চায়ের ও বালতি ও পড়ে আছে এবং এখানে একটি পোস্টার ও দেখা যা--

এবং একটি বড় কারেন্ট খুঁটিও দেখা যাচ্ছে। কলেজের আগের দিকে বড় বড় গাছ দেখা যাচ্ছে। এগুলো খুব সুন্দর লা--

একটি বড় কর্পোরেশন ব্যাংক রয়েছে এই ব্যাংকটি টি রাত্রে বন্ধ করে দেয়া হয়েছে সাটার লাগিয়ে দেয়া হয়েছে ।

এর চার পাশে বড়ো বড়ো সবুজ রঙের গাছ দেখা যাচ্ছে এবং এখানে বড় কারেন্ট খুঁটিও দেখা যাচ্ছে। এর চারপাশে অনেক বড় দেওয়াল ও দেখা যাচ্ছে।

এখানে একটি কলেজ দেখা যাচ্ছে। কলেজটির সাইডে একটি ছোট পাকা রাস্তা দেখা যাচ্ছে। এই পাকি রাস্তাটি খুব সুন্দর এবং স নতুন করা হইয়াছে।